খুবই মানুষ দাঁড়িয়ে রয়েছে এক তাদের পা গুলো দেখা যাচ্ছেএবং জলস্রোত খরস্রোতা নদী তাই খুব বেগে বয়ে যাচ্ছে জলটা এইদিকে পাথর আর ওই দিকে রয়েছে ওই দিকে আরো মানুষ রয়েছে ।

নীচে যে দোকান। এটা একটি ফার্নিচার -এর দোকান। বেশ অনেজগুলি চেয়ার সুন্দরভাবে রাখা রয়েছে।

গার্ড দিচ্ছেন এবং তারা পরীক্ষা দিচ্ছেন। বাচ্চা সকলে পরীক্ষা দিচ্ছেন লেখালেখি করছে। প্রচুর বাচ্চা রয়েছে সেখানে তারা পরীক্ষা দিচ্ছে

উ মত লাগছে। ওদিকে চারিদিকে একটু বিল্ডিং দেখা যাচ্ছে। এদিকে কোন স্ট্যান্ডের মতো এসবেসটস দিয়ে ঘেরা। সামনে ঘাস দেওয়া রয়েছে। একটা পোস্টার লাগানো রয়েছে এবং কিছু বাঁশ পরে রয়েছে।

অ্যা - অ্যা এরিয়াটি বেশ বড়ো এবং এইখানে এই জিনিস গুলো সব রয়েছে।

এক সাথে অনেক গুলি বাচ্চা একএ অনেক গুলি এক্টিভিটিস করেছে ।

দেখা যাচ্ছে একত্রে অনেক গুলি এক্টিভিটিস করেছে। এটি স্কুল -এর মধ্যেই করছে তারা অনেক গুলি বাচ্চা রয়েছ--

প্রচুর বাচ্চা ছোটো ছোটো বাচ্চা তারা বাচ্চা নোই বেশ বাচ্চারা তারা স্টুডেন্ট -রা তারা বসে বসে তাদের নিজেদের একটিভিটিস করছে ছোট খাটো নানা রকম এক্টিভিটিস করছে ।